তার গায়ের রং ধূসর কালার -এর আর সবুজ কালার -এর।

এটা একটা মেডিক্যাল এইখানে অনেক ধরনের ওষুধ আছে।

সব থেকে নীচের খাম্বায় ওষুধটা সবুজ কালারের দেখানো যাচ্ছে সব ওষুধের কালার সবুজ তার উপরে একটু হলুদ কালার সবুজ কালার সাদা কালার লাল কালার তার ওপরে কমলা কালার ।

সবুজ কালারের একটা বাইক আছে আর এইখানে তিনটা গাছ দেখানো যাচ্ছে।

এখানে একটা রাস্তায় একখানে বেডমেডেল রাস্তা আসে একখানে টাইলস বসানো রাস্তা আসে।

আর এইখানে কাঁচ দিয়ে ঢাকা মানে কাঁচ দিয়ে দরজা ঢাকা দেওয়া আছে।

ছাদের রং আর এর বাইরে পোস্টার ।

এটা একটা মরুচ বাগান এখানে অনেক ধরনের মরুচ আছে যেমন লাল কালারের সবুজ কালারে।

এই সময়টা হল সকালবেলা যখন রোদ উঠে ওই সময়টা দেখানো এই সময়টায় ফটোটা তোলানো হয়েছে।

একটা মেডিকেল এইখানে একটা বা বক্স আসে একটা সাইকেল আছে।

এখানে দুইটা বড়ো বড়ো গাছ আছে গাছে লাইট প্যাচানো আছে।

আসে এখানে কুড়ি লেখা আসে একটা গাড়ি আসে।

ছেলেটার সাইকেলের রং নীল কালারের ছেলেটার জামার কালার হল লাল কালারের আর এবং ব্যাগের কালারও লাল কালার ।

সবুজ কালারের ঘাস আছে নীচে অনেক ধরনের গাছ আছে তা--

বিল্ডিং একটা হলুদ কালারের আছে এ বিল্ডিংটা হল ইস্কুল আর ইস্কুলের পিছনে একটা নারকেল গাছ আছে।

এগারোজন মহিলা আছে এগারোজনের মধ্যে দুইটা বাচ্চা আসে।

ইস্কুলের বাইরে দুইটা বাইক আছে একটা মানুষ দাঁড়িয়ে আছে ওইখানে।

এখানে অনেক দরনের লোক পুরোহিত দাঁড়িয়ে আছে তার হাতে কিছু বাঁশি আছে।

আর সামনে অনেক ধরনের পোস্টার আছে একটা পোস্টারে গাড়ি আছে।

বাড়িটির চারিদিকে ঘেরানোর জন্য কিছু পিলার খাড়া করানো হয়েছে আর বাড়িটির সাইড এ ওয়াল এ সাপের কিছু পোস্টার লাগানো।

এ্যাপ এইখানে দুইটি অটো দেখানো যাচ্ছে আর চারটে সাদা কার আসে।

সবারই গায়ের জামার কালার সাদা কালারের ধুতি আর পাঞ্জাবি পড়ে আছে।

এর এক সাইডে ঘড়ির উপর উপরের দিকে হলুদ কালারের কিছু ডিজাইন করা আছে।

দরজা যেটার কালার হল আকাশি কালার।

উপরে চারটাকা চারটা সাদা কালারের লাইট আছে আর একটা সবুজ কালারের লাইট আছে।

এটা একটা জুলে জুয়েলার্সের -এর দোকান এইখানে এইটা জুয়েলার্সের -এর নাম হল সিটি জুয়েলার্স ।

এখানে একটা লোক বাইরে দাঁড়িয়ে আছে লোকটি খয়েরি কালারের প্যান্ট পরেছে এবং সাদা কালারের একটা জামা পরেছে লোকটি ফোন করতেসে।

জামা নীল কালারের প্যান হলো সাদা কালারের আর দুই একজোড়া জুতো আছে।